কুকুরদেরকেও দেখতে পাচ্ছি তাছাড়া--

মেশিন দেখতে পাচ্ছি এবং এই জিম সেন্টার এ আমরা একটি --

দোকানপাঠও দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কিছু ইলেক্ট্রিক তারও দেখতে পাচ্ছি।

এখানে আমরা কিছু বার্ক এবং কার --

জলের ঝর্ণা দেখতে পাচ্ছি এই জলের ঝর্ণার জলে।

এইটি হলো একটি ড্র্যান্স এর ক্লাস । এবং এই ডান্স এর ক্লাস -এ আমরা চারটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি।

পেয়েছি কিছু দোকানপাট এবং কিছু--

এটি হলো একটি বিদ্যালয় যেটির নাম হলো দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়।